তো আপনার ওখানে মানে health চিকিৎসা ব্যাবস্থা কি রকম

ভালো medical college আছে তারপরে ছোট ছোট nursing home আছে তারপরে hospital ও আছে কোলকাতাতে তো প্রচুর পরিমানে আপনি hospital এগুলোতো কোলকাতাতে মানে পশ্চিম বাংলার যত সব ভালো চিকিৎসা ব্যাবস্থার হ্যাঁ বেশির ভাগ কোলকাতাতে থাকে কোলকাতাতে যেমন বড়ো বড়ো হাসপাতাল গুলো হলো PG হলো NRS হলো সরকারি যে সরকারীও অনেক আছে আছে ভাল ভাল ডাক্তার আছে ক্যারিডিওলজি ডাক্তার আছে তআর আপনি আপনাদের ওখান এর ব্যাবস্থা কি রকম চিকিৎসার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 এইখানে অনেক বড়ো বড়ো হাসপাতাল পাবেন তারপর নার্সিং হোম তারপরে সরকারি বেসরকারি দুটোই আপনি আছে এখানে দুটোই আপনি পাবেন আর কলকাতার এই আমাদের ওই side থেকে তো প্রচুর লোক এখানে চিকিৎসা করতে আসেন এখন থেকে ব্যাঙ্গালোর থেকে ওখানে যাই করতে যাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রচুর এখন তো হবে মানে আপনি eighty percent ছেলে মেয়ে দেখবেন আপনি ওয়েস্ট বেঙ্গল এরই এখনই নার্সিং করতে আসছে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 ভালো আর এটা কি আপনি এই line এর কাজ আপনি বারোমাস পেয়ে থাকবেন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 হ্যাঁ হ্যাঁ ওই জন্য আর দেখবেন আমার অনেক friend রা আছে যারা নার্সিং করেছে এখনো করছে তো বেশির ভাগ আপনার বেশির ভাগ টাই ব্যাঙ্গালোর থেকে করে থাকে এরা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 ব্যাঙ্গালোর এর আবহাওয়া এখন তো normal আর পশ্চিম বাংলাতে তো ঠান্ডা নাকি শুনছি এখন ওয়েস্ট বেঙ্গল এ এই ঠান্ডা তা মকল এর পর থেকে না

একটু হাওয়া জ্বলবে লু হওয়া চলবে পাতা পাতা ঝরে এক মাসের জন্য আর আমাদের ওখানেতো পশ্চিম বাংলাতে আপনি বেশির ভাগ ঠান্ডাটা গরমটা আর মাঝে মাঝে বর্ষা এটাই পাবেন আর হেমন্ত বসন্ত এগুলো আপনি পেয়ে থাকবেন না এগুলাম এই তিনটি তো এখন বেশি চলে weather এর মধ্যে হ্যাঁ এই তিনটে আছে কিন্তু শুনেছি ব্যাঙ্গালোর এর আবহাওয়া একই থাকে সব সময় এর জন্য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 একটু normal পাবেন আপনি এখানে tempareture আপনি ওই অক্টোবর অক্টোবরের এর time টা তে একটু ঠান্ডা পাবেন দিনের বেলাটা খুব ভালো weather এখানে কিন্তু আপনি এসেছেন কোনোদিন না কোনোদিন ও যাওয়া হয়নি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর যাওয়া হয়নি কোনোদিন যাওয়া হয়নি কিন্তু শুনেছি নাকি খুব ভালো জায়গা আমাদের প্রচুর পরিমানে আসে মানে এখানে কোলকাতাতে যখন facilities টা থাকেনা তখন এই side এ আসা হয় আর আমার মনে হয় কোলকাতাতে পশ্চিম বাংলার মধ্যে সব থেকে বেশি আপনার কোলকাতাতে চিকিৎসা ব্যাবস্তা ভালো না আপনি যে side এ থাকেন হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্গালোরে আছে যেখানে ওখানে শুনেছি নাকি ক্যান্সার হস্পিতালটা অনেক ভালো ক্যান্সার চিকিৎসা টা অনেক ভালো হয় তারপরে আপনি ব্যবস্থা অনেক চিকিৎসা ব্যবস্থা অনেক free তে পাবেন এইরকম

হ্যাঁ free of cost হবে যাদের হয়না আর্থিক দুর্বল তারা ওখানে নিয়ে গিয়ে করাই হ্যাঁ বেশির ভাগ এখানেই আসে একটু আপনি free তে পেতে গেলে তো মহানাৎ ও করতে হবে না হ্যাঁ আহ আপনাকে free তে অনেক গুলোই আছে একটা দুটো না ক্যান্সার এর আছে তারপর heart এর একটা আছে নাম করা ওই গুলো আর কোলকাতাতে NRS নাকি খুব নাম করা NRS শুনেছি বাবার মুখে হ্যাঁ NRS আছে PG আছে আরো অনেক আছে তা আপনি কি ওখানে কি কি কাজের ভিত্তি তে আছেন

আমি আপনার এইরকম normal কাজের সাথে যুক্তিত আছি

এখন আমি বাড়িতে আছি আপনার home to work চলছে আমাদের তো ওই জন্য এখন আমি বাড়িতেই কি বলছিলেন বলেন

আমি বললাম তাহলে এখন কি করা হচ্ছে এখন তো সব picnic tiknic এই সব করে যাচ্ছে মানুষ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 অস্থির হয়ে ওঠেনা ঠিক মতো রোদের যে tempareture থাকে সহ্য করতে পারেনা মানে যে সেই জন্য গায়ের যে গাম টাম ঝরে তাই এখন picnic কেউ করে না গরম কালে ওই গরম কালে একটু প্রায় মানুষ ঘরেই থাকে মানে যাদের কাজের সঙ্গে আছে তারা তো কাজ করবেন যারা এমনি তারা বাড়িতেই থাকেন সন্ধে বেলায় হয়তো local area এ বেরোতে বেরোলো দিনের বেলায় কমই দেখবেন যারা কাজের ভিত্তি তাদের তো তাদের ক তো দেখতেই পাবেন আপনি

আর ওই খানে গরম তাও প্রচুর পরিমানে পরে মানুষ এর বেরোনোটা মুশকিল হয়ে যাই এক একটা time এ এখন এই তো গরম মার্চ থেকে start হয়ে যাবে নাহলে এপ্রিল থেকে হু হু হু ঐতো start হবে গরম March, April March March এ একটু আবহাওয়াটা ঢুকে একটু গরম গরম আবহাওয়াটা থাকে তবে May, June মাস করে প্রচন্ড গরম একটু April, May হয়ে যাই আর জুন অগাস্ট এর ওই দিকে তো আবার বর্ষা কাল চালু হয়ে যাই আচ্ছা আপনার কোন weather টা বেশি ভালো লাগে ঐখানে আপনার ওই খানে?

শীত কালটা বলে মানে পুরোটাই ঠিক নোই মোটামোটি যখন শীত এর শুরু শুরু যখন হয় October, November মাস থেকে আবহাওয়াটা সঠিক থাকে সেই সময় তো আমাদের অক্টোবর নভেম্বর মাসে দূর্গা পুজো হয় একটু মানে আবহাওয়াটা দারুন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

হ্যাঁ সাত দিন ধরে পুজো হয় আমাদের তো অনেক মজা হয়

পশ্চিম বাংলা পশ্চিম বাংলাতে দূর্গা পুজোটা সব থেকে বড়ো festivel আর অনেক জায়গাতে ঘুরে কেন অনেক জায়গায় মণ্ডপ হয় ঠাকুরের ওটাতে অনেক অনেক আর তো সাত দিনই গুরতে বেরোন নাকি একদিন এর মধ্যে সব cover করে নেন কি করেন আপনারা বেশির ভাগ না না বেশির ভাগ যেদিন মহালয়া তার পরের দিন starting পুজো হয় ওই মোটামোটি অনেকে আহ ষষ্টী সপ্তমী অষ্টমী ঘরে যে যেরকম ইচ্ছে অনেকে সপ্তমীর দিন যাই অষ্টমীর দিন একটা cover ঘোড়ার জন্য অষ্টমীর দিন আরেকটা area এই চলে যাই পুজো গুলোই আমাদের ওয়েস্ট বেঙ্গল আর মধ্যে সব থেকে ভালো ওয়াজ হয় কলকাতাতেই

সব থেকে ভালো দূর্গা পুজো এতে কোলকাতাতে সব থেকে ভালো করে হয়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 আমাদের ওই side এ আপনাদের যাওয়া হয় তাহলে হ্যাঁ দূর্গা পুর যাওয়া হয় আমাদের এই দুটোতে যাওয়া হয়

তখন খুব ভালো ভালো মণ্ডপ বানিয়ে ছিল আর আগের বছর পুজোর time এ বৃষ্টি ও হয়েছিল তো একটু বৃষ্টিটাই মানে খারাপ তাছাড়া সব ঠিক আছে কোবিদ হেবে প্যারাথু সুষ্ঠব্যবস্থা না সুধার আসিছন বলেন ওখানে উৎসব বলতে কি এই খানে উৎসব বলতে আপনি বেশির ভাগ খ্রিষ্টান তা আপনি বেশি পাবেন আর একটা আছে আহ কুন্দামা বলে ওই আপনি এদের পাবেন এটা আহ তামিলনাড়ু যারা থাকে আর কি

ওই side এর চিকিৎসা ব্যাবস্তা ভালো তামিলনাড়ু

চিকিৎসার সূত্রে যায়নি এমনি কাজের সূত্রে গেছিলাম তামিলনাড়ু তে গেছিলাম তামিলনাড়ু হলো পন্ডিচেরী হলো tourism এলাকা মানে ওখানে অনেক এর পছন্দ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 নিজেরা আসে ঘোরা টোরা করার জন্য এবার আপনি যদি মন্দির মন্দির দেখতে যান তাহলে south এর area অনেকই ভালো

বালাজি temple আছে temple আছে temple মানে মন্দির এর জন্য অনেক কতজন আসে মানে ঘোড়ার জন্য

ঠান্ডা পরে না বললেই চলে হ্যাঁ আর বলছিলাম আমি যে COVID এর time এ মানে কলকাতা side এর তো ব্যবস্থা যেখানে আপনি ছিলেন আমি মানে COVID এর time এ এখানে ছিলাম তো COVID এর situation এ একটা ভয়াভক situation সবাড়ির গেছে তো COVID এর সময় আপনাদের কি ছিল মাস ছয়েক সেখানে ছিলাম COVID এর জন্য আর বাড়িতে মাসির বললো যে না কোথাও যেতে হবে না এখানেই থাকো ওই lockdown lockdown হয়েছে অনেক ভয়বায়া অনেক অনেক আমরা ভয়ে ভয়ে থাকতাম কারোর একটু খুব সর্দি কাশি হলে বাস এই বাবা কি হয়ে গেছে যে না আবার কি করোনা টোরোনা কিনা

হ্যাঁ ইটা মানে মানে আমাদের ওই আপনার মার্চ থেকে শুরু হয়েছিল এ COVID এপ্রিল এর time এ আমাদের marketing করতে যেতে দিতো একটা time হয়ে যেত এখানে ছিল কি particular time এ বেরোনো হতো তো বেড়িয়েছি আমার সর্দি হয়েছে তখন অনেকটাই কমে গেছে আমার সর্দি হয়েছে তো আমার পাশে যিনি দোকান নিচে আমার পিসি আমার সঙ্গে ছিল আমি যেই হাচু করেছি আমার থেকে দূরে চলে গেছে আর mask পরে আছি তাতেও মানে মানুষ এরতখন মানুষ ওই time তা আমরা নিজেরা realize করলাম যে আমাদের জীবনের কত দাম নাতো এই জিনিষটা আমরা কোনোদিন COVID এর আগে কোনোদিন করিনি হু সেট ছিল আর COVID হওয়ার পর তো মানুষের অর্থনিক অবস্থা অনেক খারাপ হয়ে গেলো গোটা বছর দু এক কোনো কাজের সেরকম সন্ধান হয়নি যারা যারা শ্রমিক বাইরে কাজ করতে যেত আমাদের এখন থেকে অন্য কোনো জায়গায় কোনো কোনো রাজ্যে কাজ করতে গেলে তখন তো আর সেখানে কাজ করতে পারিনি

ওই time এ মানুষ অনেক পিছিয়েও গেছে দেখা গেলে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 দু বছর মানুষ এর কাছে কোনো কাজ কম্মো নেই তো বুঝতেই তো পারছেন মানুষ এর অর্থনিক অবস্থা কি হয় আর অর্থনিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে তো পুরোটাই আমাদের তাও ঠিক আছে যারা রোজ এনে রোজ খাই যেমন শ্রমিক যে শ্রমিক শ্রেণীর মানুষরা যারা labour তাদের কত problem হয়েছে ওই time টাতে এবার যারা আবার ধরুন যারা এই বয়স্ক তাদের তো অসুবিধা হয়েছে অনেক যারা নতুন নতুন যুব সমাজ আছে তাদের ও সনস্থা আছে গোটা দু বছর কোনো কাজে vacancy বেরোয়নি এখন তো আস্তে আস্তে বেরোচ্ছে কেন অনেকে আছে না পড়াশুনো করে বসে আছে কোনো জায়গায় কর্মের জন্য কর্ম খালি তো কর্মের কোনো সন্ধান তো পাওয়া যায়নি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

health ব্যাবস্থার মধ্যে নার্সিংটা কি এখন বোলো তো প্রায় নিত্যপরিজনিও জিনিস হয়ে গেছে মানুষ এর শরীর ঠিক থাকলে মানুষ কি করে বেঁচে থাকবে সেই জন্যেই এখন এখন medical line টাই একটা বলতে গেলে একদিক থেকে দেখতে গেলে এটা একটা income এর source আরকি হ্যাঁ income এর source আর একটা কি যে আপনি প্রচুর পরিমানে যেই খানে যাই ওই খানে নার্সিং হোম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 এরকম ই আয়নার এই একটা নার্স আছে ডাক্তার আছে অনেকেই আছে

ওর উপর ভিত্তি করে মানুষ অনেকে জীবন যাপন করছে নিজেদের সংসার তো চলছেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই না আপনাকে বলছি যে এখন দেখবেন বেশির ভাগ অনেক ছেলেরা আমার অনেক বন্ধু এখন সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতাল বেশি হয়ে গেছে হ্যাঁ সরকারি থেকে যে সরকারি আর আপনাদের ওখানে medical college ও আছে না দূর্গা পুর ও আছে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 আমি দেখেছি ওখানে মোটামোটি অনেক এ হাসপাতাল আছে হাসপাতাল আছে যাই হৃদয় রজার জন্য অনেক বোরো হাসপাতাল আহ শুনেছি আমি তারপরে ওখানে নাকি আপনাদের আপনি আমি ঠিক বলতে পারছিনা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

হ্যাঁ খুব নাম করা নাকি হ্যাঁ খুব নাম করা তারপরে এমনি আছে আরো অনেকে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 আর একটা আমি জিনিস শুনেছি ঐখানে তো দুর্গাপুর তো দূর্গা পুড়েও আছে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

যেমন ESI যেমন মানুষ এর ESI থাকে যেমন ESI নামক হাসপাতাল আছে ওরা ওখান থেকে চিকিৎসা করতে পারে এদের দুর্গাপুরের plant এ কাজ করেন তাদের জন্য অবশ্য তত্ত্ব হলো ওখানে গিয়ে চিকিৎসা করতে পারবে তাদের জন্য আলাদা কাজ দিয়া হয় তার কোনো আচ্ছা আচ্ছা আমি ইটা শুনি ছিলাম ওই জন্যে আপনাকে জিজ্ঞাসা করলাম যে আছে আবার তো পশ্চিম বাংলাতে নাকি একটাতে এরকম সরকারি কিছু আক্রা card আছে যেটা থেকে মানুষ চিকিৎসা করতে পারে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 যে সরকার সরকার থেকে একটা card করে দিয়া হয়েছে সেই card এর through থেকেই মানুষের কিছুটা পরিনাম এর চিকিৎসার আপনার বেঁচে যাই পুরোটাতো free hospital এ এই card টাকে ধার্য করে আবার অনেক hospital ধার্য করেনা যেখানে এবার ধরুন আপনার কোনো test ফেস্ট করতে হলো এবার যে হাসপাতাল এ নেই যেই ব্যাবস্তা হাসপাতাল এ নেই সেটাতো আপনাকে বাইরে থেকে করতে হবে তার জন্য আপনাকে নিজেই

আচ্ছা আচ্ছা মানে ইটা যেটা নেই সেটা আপনার নিজের পকেট থেকে লাগবে আর যেটা যেটা মানে আপনি যে হাসপাতাল এ card টাকে use করছেন ওখানে থাকলে ওটা আপনি পুরোপুরি free পাচ্ছেন মানে ওই card tar through থেকে এটাই তো সব পরিবারই পেয়ে থাকে না limited পরিবার পাই না সবাই পাবে এই জিনিসটা

আচ্ছা তো তাহলে তো খুবই ভালো হয় মানে এটা একটা অনেক বড়ো help যে মানুষ কি কিছু পরিমান টাকাটা ওনারা সাস্থ সাথী নামের card টা করা হয় করা হয়েছে

আচ্ছা মানে কি এটা তো এই রকম না যে এই রকম কিছুতে কিছু নাই যে এটা বানিয়েছে তারপরে কেউ use করেছে এখনো পর্যন্ত এই card গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চই মানুষ নিজেদের চিকিৎসা করেছে চলছে অনেকে করেছে আমার ই এক বন্ধু ওই চিকিৎসা করিয়ে ছিল সব hospital তো সেটা সব hospital সেটাতে পাওয়া যায়না তিনেক hospital যেমন আমি সরকারি আস্তে হলে ঠিক আছে আর বেসরকারি হাসপাতালে আপনি যদি চিকিৎসা করেন তাহলে কি হবে বলুন তো অনেকে এখন অর্থনেতিক নিজেদের টাকা কামাবার জন্য অনেকে দিতে চাইনা আহ bed করে রেখেছে সব হাসপাতাল এ পাওয়া যাই কিছু পরিমান bed যেরকম কোনো হাসপাতাল এ পৈতিরিশতা চল্লিশটা এমনি করে সাস্থ সাথী card এর জন্য আলাদা bed রাখা আছে ঠিক আপনি একটা কথা বললেন যে অনেক জোনা এই অর্থনৈতিক টাকা কমানোর জন্যে এই জিনিসটাকে accept করেনা আবার অনেকজনা বদমাশি ও করছে যে আছে তার সর্তেও কিন্তু card টাকে issue করেনা এটাও হতে পারে দেখে থাকবেন মানে

টাকাটা তো সরকার দেবেই কিন্তু টাকাটা সরকার কখন দেবে সরকারি জিনিস গুলোর ব্যাপারটা টাকাটা আসে কখন জানেন ধরুন আমাকে কোনো সরকার সরকার কাজ দিলো সরকারের under এ আমি কাজ করছি টাকাতো আমি ঠিক পাবো কিন্তু সেটা সময়টা থাকেনা যে হ্যাঁ আমার নির্দিষ্ট সময় মতো পাওয়া যাচ্ছে টাকা গুনা আমি হয়তো আমার সেই টাকাটা আস্তে দুই বছর ও লাগতে পারে চার বছর ও লাগতে পারে আবার এক বছর এর মধ্যে ও হয়ে যাই সরকার তো টাকা দেবেই কিন্তু মানুষ এর টাকাটা সঙ্গে সঙ্গে earn হচ্ছেনা সঙ্গে সঙ্গে পাওয়া যায়না যেমন অন্য কোনো যেমন মানুষ সঙ্গে সঙ্গে টাকা দিয়ে নিজেদের চিকিৎসা করেই হ্যাঁ যেমন cash দেয়া করিয়ে নিচ্ছে cash এর cash এর ব্যাপারটা চলে আসছে মানুষ হ্যাঁ হ্যাঁ বুঝলাম বুঝলাম হু হু তাহলে বলতে গেলে অনেকই ভালো আর আপনি ব্যাঙ্গালোর এ ও পাবেন যে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো মানে বলার আর ব্যাংলোর চির আর একদিক থেকে ব্যাঙ্গালোরকে অনেক জানাই চিকিৎসা ব্যাবস্থার জন্যে ও জানে যে ব্যাঙ্গালোর এ চিকিৎসা ব্যবস্থা খুবই পরিমানে ভালো

ওনারা দেখলো হয়ে গেলো fees এর ওপর ওনারা কাজ করে কিন্তু এই খানে এই জিনিসটা পাবেননা এ একটা patient কে minimum এক থেকে দেড় ঘন্টা তার বেশিও time লাগে পুরো ভালো ভাবে checkup করে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 এগুলো খান ঠিক হয়ে যাবে কিন্তু আপনি ব্যাঙ্গালোর এ এই জিনিষটা পাবেননা আপনাকে proper checkup করে যেটা আমি পশ্চিম বাংলাতে পেলাম না তা আমি ওনাদেরকে বললাম তো ওনারা বলছে সব জায়গায় তো আর একই হয়না এটা এখন COVID এর পর হয়ে গেছে

বাতাস এর মধ্যে দিয়ে এই রোগটা প্রভাবিত হয়তো সেই কারণে মানুষ একটু মানে রেখেই চিকিৎসা করে এবার োর ওনারাও তো মানুষ যারা doctor তারাও ওনারাও তো মানুষ আছে যে না ভাই আমার যদি হয় হয়না এই জিনিষটা আপনি পাবেন না এইখানে এই জিনিষটা আপনি পাবেননা যেটা এখানে আমি দেখলাম আর সব জায়গা তো সমান হয়না সব মানুষ সমান হলে আর পার্থক্যই থাকতো না কিছু না সেরম না যারা doctor doctor আমাদের এখানেও বলছিনা যে হ্যাঁ জিনিষটা আমাদের এখানেও doctor অনেকে আছে ভালো ভালো চিকিৎসা করে অনেক doctor নাহলে তো কি চিকিৎসা ব্যাবস্তা যদি ভালো না হতো তাহলে তো এত হাসপাতাল এত health এর issue তো হতোনা এবার মানুষ কতথা থেকে আসছে বিহার থেকে আসছে উইপি থেকে আসছে এসে এখানে চিকিৎসা করছে কলকাতায় এমন লোক আছে ভালোও লাগবে এখনকার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 আমি এই কথাটা বলছি যে সবাই সমান না কিন্তু আমি personal ভাবে যেটা দেখেছিলাম ওই জন্য আর বাদবাকিটা কোলকাতাতে চিকিৎসা ব্যাবস্তা নাকি খুবই ভালো পশ্চিম বাংলার মধ্যে বেশিরভাগ কলকাতাতেই মানুষ যাই সব যেটা কলকাতায় থাকেনা তখন মানুষ বাইরে যাচ্ছে আর যেই গুলো মানুষ কোলকাতাতে পেয়ে যাচ্ছে নিজের কাজে যেগুলো পেয়ে যাচ্ছে তখন মানুষ আসেনা অনেকে আসে এখানে তখন জিজ্ঞাসা করা হয় বলে না এই জিনিসটা নাই আমাদের এখানে ব্যাবস্তা ভালো মানে কিছু কিছু আছে যা এখনো হয়নি ওই জন্যে মানুষ বাইরে আসে নাতো নিজের জায়গা ছেড়ে কখনো অমানুষ checkup করেন নিজেদের এবার সেরম ব্যাবস্তা না থাকলে মানুষ বাইরে যাই যার অর্থ সমর্থ ভালো আছে তারা এখানেই করছে এমনটা নোই যাদের তারাই বাইরে যাই ভালো ভালো হাসপাতাল আমাদের এখানে নাম করা হাসপাতাল আছে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 অনেক দিন যাওয়া হয়নি তো সত্যি করে অনেক কিছু জানা গেলো আসা করি আবার কখনো আপনার সাথে কথা হবে হু নিশ্চই আপনার সাথে কথা বলে আমার ও খুব ভালো লাগলো।